এবং চেয়ার আছে বড়ো বাংলাতে লেখা আ--

নিচুর দিগও ওরকম ছোট মোট ঘর আইছে।

মাস্টারটা কিছু সামঝাইছে। উপরটাই এগো পাংখা লাগা আছে। এগো ঘড়ি আছে।

একটা কি দুইটা গ্যাট আছে উপর দিকে চুলের পারা লটকে আছে কোনো।

ইটা দেখা যাছে একটা ব্যাঙ্ক পারা।

এটা এগো দেখাএন যাচ্ছে কিছু প্রোগ্রাম ।

এইটা দেখা যাছে প্লে গ্রাউন্ড রকম।

স্টেচু বানা আছে অনেক প্রকারকর জানোয়ারের--

হেথায় দেখা যাচ্ছে এগো মোর --

এথা দেখা যাচ্ছে এগো মেলা রকম ।